এখানে দেখা যাচ্ছে এটি একটি মন্দিরের মতো অনেকগুলা বিল্ডিংয়ের -এর মতো দেখা যাচ্ছে এবং একটি মানুষ --

নয়টি সবুজ আস্তরণের কোর্ট এখানে দেখা যাচ্ছে এবং সাদা বর্ডার দিয়ে দাগ দেওয়া রয়েছে।

এখানে দেখা যাচ্ছে এটি একটি কনস্ট্রাকশনের জন্য অনেকগুলা পাথর এখানে জমা করা হয়েছে গাড়ি দিয়ে ট্রিপার দিয়ে।

এখানে দেখা যাচ্ছে এটি একটি বড় টাইলসের কিছু একটা কারখানা যেখানে দুজন মানুষ এটিকে মাপ নিচ্ছে।

আসে পাশে অনেকগুলা গাছপালা সাদা নীল আকাশ এবং কারেন্টের তার।

অনেকগুলা জিমের আসবাবপত্র এখানে দেখা যাচ--

এখানে দেখা যাচ্ছে এটি একটি বাঁশের বানানো কিছু একটা জিনিস।

পানি এখানে রাখা আছে রৌদ্রের মধ্যে।